প্যান্ডেলের উপরে উঠছে | আর একজন নিচে মই ধরে আছে | প্যান্ডেলটি হচ্ছে আহ মেরুন সবুজ এবং সাদা আবার হলুদ আছে | বেশ খুব সুন্দর লাগছে প্যান্ডেলটি ।

ক্ষেত বাড়ি মাঝে মাঝে কিছু গাছ আছে।

দূরে পাহাড়ের মতো একটা কি সাদা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না তবে এটা চা বাগান।

ড্রাগন -এর মতো ছবি ওই মানে দোলনার মতো।

এবং এর যে খুঁটি গুলা আছে সেটি লোহার। স্টিল রং ড্রাগন টা লাল রঙের। এখানে বসে দোল খাওয়া যায়।

বাড়ি তৈরী হচ্ছে এবং প্রথমে স্যাটার্রিং হচ্ছে এবং স্যাটার্রিং এর।

গায়ে একটা বেগুনি কালার -এর একটা কাপড় ঢেকে দিয়েছে।